এখানে একটি এ.সি আছে কতগুলি পোস্টার দেওয়া আছে এবং কতগুলি কম্পিউটার আছে এবং কতগুলি চেয়ার আছে সিলিং - টা সাদা রঙ করা আছে।

একটি তরমুজের দোকান যেখানে একটি তরমুজ কাটা অবস্থায় পড়ে আছে এবং তরমুজগুলি রাখা হয়েছে খড়ের বিছানার উপর এবং পাশে একটি--

রেড কালার এর একটি শার্ট পড়ে আছেন দূরেএ কিছুটা দোকান দেখা যাচ্ছে সেখানে কতকগুলি মানুষও সেখানে দাঁড়িয়ে আছে।

এখানে লেবু খরমুজ আঙ্গুর তারপর কাজু কিশমিশ গুঁড় আ--তারপর খেজুর--

এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে যার কিনা দু--গেট টা কালো রঙের লোহা ইয়ে ঘেরা আছে।

এটি একটি রেল স্টেশন যেখানে কিনা আ রেল স্টেশন এ গেটটা এখনও পড়েনি আবার কি সামনে কিছু বাজার দেখা যাচ্ছে একটি মেয়ে কিছু সেখানে--

উৎসব হচ্ছে যার মধ্যে কিনা।